যেখানে লেখা রয়েছে এ আর ম্যান কুইট ।

যারা দাড়িয়ে রয়েছে তারা সাদা কালার -এর রজনীগন্ধার মালা পড়ে রয়েছে।

তাদের মধ্যে চারজন ছেলে এবং দুজন মেয়ে।

একটি স্টেশান দেখা যাচ্ছে এবং টু ওয়ে স্টেশান ।

এবং সামনে একটি ছেলে রেড কালার শার্ট পরে দাঁড়িয়ে রয়েছে তাদের দিকে তাকিয়ে।

এবং রাস্তার ধারে সবুজ গাছ রয়েছে।

এবং একটি চৌকি রয়েছে। চৌকির ওপরে অনেক ছোট ছোট গাছ রয়েছে।

এবং দূরে একটি হলুদ কালার সাইনবোর্ড -এ লেখা রয়েছে।

এবং একটি বয়স্ক লোক হেটে হেটে যাচ্ছে।

এবং উপরে বড় বিশাল শেড করা।

এবং ব্যনার -এ অ্যাক্টর অ্যাক্ট্রেস -দের ছবি দেওয়া রয়েছে।

একটি স্কুল -এ লম্বা বারান্দা দেখা যাচ্ছে।